আর ইয়ার সাইড -এ সাইড -এ অনেক গাছ-ছ আছে যে স্কুল -এর কম্পাউন্ড -কে ছাওয়াদার বানায়।

আর ইয়ার সাইড -এ অনেক হারা ভারা ঘাস আ- উগেছে । আহ একটা দুইটা লোক তা কাজ করছে। অনেক গাছ লাগা আছ--

খুব সুন্দর এই পার্ক -টো আছে যেটা পর্যটন করবার জন্যে এটা একটা পর্যটন বটে যেটা ঘুরবার জন্যে অনেক দূর দূর থেকে লোক আসতে থাকে।